হেঁ, এইটা মানে খুব বাজে একটা ব্যাপার বলবো, মানে যেটা তুমি দেখাচ্ছ হয় সঠিক দেখাও নাহলে তুমি মানুষ কে দেখাও না, কারণ একটা news এর ভিত্তি তে কত মানুষ এর কতো রকম decision change হয়ে যাই, হাঁ, একদম, ওরা সত্যি মানে নিজেরাও বুঝতে পারে না যে কখন কি করছে, আর ধরো ওই আমি জনতা যেরকম আমি তুমি এরকম মানুষ রা তো সেখানে আরও বিপদের মুখে পরে যাচ্ছে, কেউ বলছিলো যে news টা নাকি, জানো তো আমি আবার দেখলাম কালকেই মনে হয়, কেউ বলছে news টা সত্যি, আবার কেউ বলছে যে ইটা আগে বছরের, মানে যখন লোকডাউন start হয়েছিল তখন কার news নাকি repeat করেছে,

ওইটাই, আমি বেশ দেখলাম news টা আমি first এ দেখেছিলাম যে হেঁ, লোকডাউন হবে এরকম আবার বলছে, then আমি এক জনের status এ দেখছি যে ওখানে আর একটা ভিডিও সে পোস্ট করেছে,

না আসলো আহ মা-বাবা এরা এমন একটা বেপার না বেশ যদি age হয়ে যাই একটু বেশি, ওনারা সত্যি খুব ভয় পাই, হাঁ, মানে একটা news এর ভিত্তি তে সত্যি অনেক মানুষ ইটা তে harrest feel হয়, কারণ কারুর কোথাও যাওয়ার মানে বুঝতে তো পারছো বছর তা শেষ হত যাচ্ছে, এবার কারু কোথাও যাওয়ার plan থাকবে বা আরও কিছু কেউ আসবে বাড়ি তে, এরকম বেপার গুলো যখন হয়ে থাকে আর তার মাঝে যদি এরকম একটা খবর চলে আসে, তখন দেখবে মানে, বাড়ি তে যে আসছে তারও একটা বেশ কিন্তু কিন্তু বোধ হয়, আর যাদের বাইরে যাওয়ার একটা বেপার থাকে, তাদের বেরোতেও তখন একটা সেই ভেতরে একটা আতংক বা ভয় বেপার টা দেখবে কাজ করে, তখন সে ভাববে, যে যাওয়া টা ঠিক হবে কি হবে না, বা সে বাড়ি তে আসছে তাকে আনা টা ঠিক হবে, কি হবে না, এরকম বেপার হয়ে যাই,

না, সত্যি মানে এটা একটা মানে শুনেও অনেকের খারাপ লাগছে আবার ধরো যাদের সেই মানে একটা বিরক্তি বেপার হয়ে, যে daily office যাও বাড়ি আসো ঘুমাও আবার সকাল হলো office যাও, তাদের ক্ষেত্রে আবার দেখবে অনেকের মুখে সোনা যাচ্ছে যে হেঁ, বেশ ভালো হবে, office আবার work from home হবে করা যাবে মানে বাড়ি তে থেকে, যেটা হয়েছিল ধরো, অনেকে আবার বলছে যে হেঁ, খুব খারাপ হবে আবার ঘরবন্দি মানে নানা জনের নানা মত বেপার টা জানো তো সোনা যাচ্ছে আস্তে আস্তে,

হেঁ, আমি ওর আগে যাবো বা হেঁ, আমি class এ first হবো, এই বেপার গুলো কিন্তু ভুলেই গেছে বাচ্চা রা, তুমি দেখবে,

এবার ধরো, মানে job এর company গুলো তো বলেই দিচ্ছে যে, হাঁ তোমরা কোবিদ time এ পাস করেছো ঠিক আছে বুঝে গেছি, এরকম টা তো opinion তাদের কে শুনতে হচ্ছে, আমি basically আমার একটা বোন আছে, তার এ তে শুনছিলাম যে ও just গ্রাডুয়েশন পাস করে MA তে ভর্তি হয়েছে তো, তো ওদের ওখানে যারা professor আছে না, তারা তো বলেই দিচ্ছে, ও তোমরা কোবিদ time এ, পাস করেছো এবার তোমরা তো ধরো সেভাবে তো পড়া সোনা করো নি, শিখতেও পারো নি, দেখো এবার কি করবো, কত তা নিতে পারবে, মানে ইটা তো তাদের ও একটা শুনতে খারাপ লাগছে, এবার দোষ টা তো student দের নোই না, মানে ওরাও তো সেই ঐরকম অবস্থায় একটা ভাগ হয়ে গেছে, ওরা কি জেনে শুনে সেই বেপার টা করেছিল, আর বাচ্চা মাত্রই ধরো কেউ ই যখনই দেখবে যে online exam হচ্ছে, অতো ভালো ভাবে পরে না গো, আমি তো অনেক দেখছি,

হ্যা, তুমি ইটা মানে খুব একটা ভালো কথা বললে, মানে একটা দেখবে continue লেখার যে speed টা থাকে, আর তুমি ধরো কিছু দিন লেখা ছেড়ে দেবে না, সেই speed টা তো তুমি পাবেই, না বরঞ্চ ওই time টা তে তুমি কিছু করতে পারবে না যে মানে একটা problem এর মুখোমুখি সমস্ত ছাত্র-ছাত্রী রা হচ্ছে, time এর মধ্যে ওরা question নামাতে পারছে না, answer গুলো, এবার সেখানে ওদের ধরো number কমছে,

মানে ভাব তাব মানে একটা তো time থাকে ধরো হ্যা, এই question টা এতো time এর মধ্যে আমাকে নামাতে হবে, তাহলে আমি পুরো টা মানে বুঝতে পারবো মানে হেঁ, আমি complete করতে পারবো কি পারবো না, এই বেপার গুলো,

যে বাড়ি তে আছিস তো তাহলে পড়, অনেক time এখন কিন্তু হয় না জানো তো, ওদের কে দোষ দিয়ে কোনো লাভ নেই, একদম ধরো, মানে এইটা বেশ কিছু দিন আগেই, এক দু বছর আগেই মনে হয় হয়েছিল না এই meeting টা, যে মাধ্যমিক, যে যারা metric দেবে তাদের কে ফোন দেয়া হবে, এরকম একটা news হয়েছিল,

এ তুমি বোলো যদি ওখানে মানে আমাদের কি হয়েছিল আমরা তো এরকম class এ তো ফোন-টোন তো পাই নি, বাবা-মা রা তো আমাদের কে use করতে দেয় নি, এবার সেখানে যদি এখন থেকে বাচ্চা রা ফোন পেয়ে যাই eleven মানে কত কারু ষোলো বছর বয়েস, কারু সতেরো বছর বয়েস এরকম হবে, এবার ঐরকম বয়েস এ যদি কেউ ফোন পেয়ে যাই কার পড়া সোনা করতে ইচ্ছে হবে বোলো, হ্যা, এটাও তুমি বলতে পারলে হ্যা হ্যা, সত্যিই তাই, এবার আহ ঐটুকু বাচ্চা গুলোর মাথায় ফোন নিয়ে পড়ার বেপার টা ডুকে যাচ্ছে,

আমি তো অনেক কে যেন দেখেছি আহ খাবার খাচ্ছে ধরো মানে কোনো বাচ্চা খাবার খাচ্ছে তো, সে ফোন দেখতে দেখতে খাবার খাচ্ছে ফোন টা,

হ্যা, একদম,

মানে এতো নানা ধরণের খবর এখন এদিক ওদিক ছড়াচ্ছে, মানে তুমি বলছো এই যে ব্যাপার টা এখন দেখবে না news যে যেটা চলছে এখন অনবরত এই লোক ডাউন কোবিদ বাড়ছে এখানে এই হচ্ছে, মানে এইটা তুমি এখন সবার মুখে শুনতে পাবে মানে বাইরে বেরও, শুন~ বাইরে বেরোলেই সবার মুখে এই আবার তো লোক ডাউন হচ্ছে রে, মানে ইটা এমন ভাবে ছড়িয়ে গেছে যে মানুষের মধ্যে আবার,

হেঁ, ওটা বেশ news এ দেখছিলো আমিও দেখলাম, তার পরেই ভাবলাম যে না একবার সত্যি ফোন করা দরকার কিন্তু সত্যি এতো কাজের চাপ ছিল না মাঝ খান তাই ফোন করে হয় নি, আমি দেখছিলাম news এ বেশ ডেঙ্গুর আক্রান্ত তা কলকাতার দিকে কিছু কিছু অঞ্চলে খুব বেশি বেড়েছিল, আর বেড়েছিল মানে, এতটাই যে এলাকা গুলো মানে সেই বলে না সরকরি সংস্থা থেকে বেশ, Bleaching পরিষ্কার পরিচ্ছন্ন এই গুলোর উদ্দগ টাও নাকি বেরিয়েছিল দেখছিলো news এ,

হেঁ, ডেঙ্গু তেওঁ মানে, সত্যি কথা বলতে যেন তো এই মানুষের মধ্যে এই একটা panic তো কাজ করছেই news এমন একটা জায়গা মানুষের মধ্যে করে দিচ্ছে না, অর্ধেক মানুষ ভয়েই, অর্ধেক অর্ধেক করে মোর যাচ্ছে, মানে তার মধ্যে বাঁচার আসা তাই থাকে না, একটা বলে না বাঁচার আসা রাখ, তো ভালো হবে এরকম বেপার গুলো কিন্তু news এই মেরে দিচ্ছে অর্ধেক,

তুমি আমাকে একটা কথা বোলো, এই যে এ টেটের exam টা হলো, খবরে তুমি বোলো, কি পরিমানে তুমি ছেলে মেই দেখলে,

মানে মাই মানে, একদম খুঁজে পেলাম না, এদিকে বলছে school বন্ধ তুমি আমায় বোলো school এ কত গুলো বাচ্চা থাকে যে, school টা বন্ধ করে দেবে বলছে, চলো ঠিক আছে, তাহলে এই exam টা ওরা কি করে allow করে দিলো যেখানে সাত লাখ সাত লাখ ছাত্র ছাত্রী জানো exam এ participate করেছিল,

হেঁ, ইটা বলতে পারো না আমরা তো কিছু করতে পারবোই না, এবার সেখানে আমাদের মধ্যে একটাই কাজ হবে, যে এখানে ওই news টা সরাচ্ছি, ওখানে ওই news টা সরাচ্ছি, তার মানে কিছু একটা আছে চলো, আমাকেও সাবধান হতে হবে, তুমি বোলো আগে সেই দশ টার সময় সে news গুলোরই মানে কোথায় কি হচ্ছে একসাথে হতো না, আর এখন তুমি news খোলো, একটা news ই, বার-বার বার-বার তুমি শুনতে পাবে শুধু মাত্র কি হবে জায়গা গুলো change হয়ে যাবে, Topic কিন্তু change হবে না, একই জিনিস বার বার, কিন্তু কেউ আগে দেখাচ্ছে, কেউ পরে দেখাচ্ছে different তোমার, তফাৎ তা এখানেই,

হেঁ, এবার অনেকেই ধরো, আবার নিজের এলাকার জন্য একটা যে channel থাকে ওটাকেও ওরা, ওই app টাও অনেকেই আবার ফোনে download করে রাখে এবার ওটা মানে, একটা বলে না যে হেঁ, যদি কারু একটা হয়ে যাই, যে না আমি ফোন টা on করবো মানেই ওই channel টা আমি আগে দেখবো, হয়ে যাওয়া মানেই মানুষের মধ্যে একটা মানে, দেখতে যাওয়া মানেই ধরো সেই খবরের channel এবার ওখানে ধোকা মানেই, এই সমস্ত ভাবে আলোচনা,

কি হয়, এরকম দিনে কোথাও একটা কিছু হলে কি হয় যে হেঁ, বৃষ্টি পড়ছে, হয়তো বেড়াল বা কুকুর কিছু একটা শব্দ হলেও অনেকেই ইটা আন্দাজ করে যে হেঁ তারমানে কেউ কিছু হয়তো রাস্তায় যাচ্ছে problem হলো, বা কিছু হয়েছে,

সেইটাই তো মানে, এখন না মানে news channel গুলো কি বোলো তো, পাশের বাড়ি তে থাকা মানুষ জানতে পারছে না কিন্তু news channel গুলোর কাছে খুব সুন্দর খবর চলে যাই,

এ আর বোলো না চারিদিকে চারিদিক থেকে নানান ধরণের খবর পাওয়া যাচ্ছে, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি খবর ওই করোনা কে নিয়ে আর লোকডাউন কে নিয়ে, দেখায় নি, আমি তো হট করে মানে প্রথম শুনছি মানে আহ করোনা টা যে বাড়ছে বা কিছু এরকম কোনো news শুনতে পাই নি, আমি হট করে একদিন হয়তো কিছু কাজ করছিলাম তখন আমার বাবা দেখছিলো news তখন, বলছে januaray মাসের তিন তারিক থেকে আবার লোকডাউন, আমি ওটা শুনে TV র সামনে গিয়ে দাঁড়ালাম, কি দেখি তো বেপার টা কি? তখন আমায় direct শুনতে পাচ্ছি যে এরকম এরকম বেপার হতে চলেছে, আমি অনেক কে বললাম জানিস news টা দেখলি, এরকম এরকম বেপার দিচ্ছে, তখন আবার অনেকেই বলছে যে না ওটা হয়তো আগের বছর repeat টাই হয়তো সেই বলে না অনেকেই, যে একটা, চাহিদা তা বাড়াচ্ছে, এরকম নাকি করছে অনেক news channel আমি বললাম দেখ এবার আমরা তো আর বুঝতে পারবো না সেই বেপার গুলো যতখন না আহ সঠিক, আহ news টা পাওয়া যাচ্ছে, বা january মাসের তিন তারিক বেরোচ্ছে, তা ছাড়া বোঝা যাবে না, হেঁ, আমার জানো তো বোন কি বলছে, ও বোন বলছে দেখ আমরা তো মানে college life টাও online এই করলাম, এবার university যাবো, সেটাও যদি online হয়ে, হয়ে যাই, তাহলে তো মানে আমাদের কোনো certificate টাই না, মূল্য থাকলো না, ও কথা টাও কিছু ভুল বলে নি, এবার যেকোনো board এ গিয়ে যখনই ও interview জন্য দেখবে, আর যখনই ওরা season গুলো দেখবে, এরকম এরকম, তখনি তো ওদের marks টা অনেকটাই নিচে নেমে যাবে,

তাদের অনেকটাই effect পড়ে না বলতে গেলে ওরা ভাবে যে আমাদের যাওয়া আসা time অনেকটাই বেড়ে গেলো, effect সত্যি, মানে সত্যি করে বলতে গেলে খুব ভালো ভাবে ভাবলে দেখা যাই effect একমাত্র যারা student আছে, তাদের ওপর খুব বেশি পড়ে, আর যাদের ধরো daily কার রোজকার থাকে তাদের কেউ অনেক বেশি ভাবে পড়ে, তাদের তো work from home কোনো option নেই না,

হ্যা, আবার ধরো মানে এতো এতো টো টিকিটের টাকা টা তো থাকবেই, তুমি ইটা কিন্তু আগে থেকে inform পাবে না, তুমি বেরিয়ে যাবে সেই গন্তব্য স্থলে পৌঁছে যাবে তার পর তুমি জানতে, হ্যা, তোমার ওই flight টা cancel হয়ে গেছে, বা তোমার ওই ট্রেন টা cancel হয়ে গেছে,

হেঁ, ইটা ধরো আমার ভাবা না ইটা আমিও মনে করে যে যতো টা হয় না এরা ততোটা বাড়িয়ে বাড়িয়ে বলে, মানুষের মনে একটা এমন ভয় তৈরী করে দেয় না, মানে অসাধারণ ভয় যেখানে মানুষ ভাবে যে না বাবা আমি, channel, news channel টা যে খুলে বসে থাকি তার পর আমি অন্য কিছু করবো, ওটাই আর কি বলবে বোলো, মানে এই নানান news এদিকে এই হচ্ছে, ওদিকে সেই হচ্ছে, এই করে করে মানুষের জীবন টা না শুনে শুনে বেইতিবস্তু হয়ে গেছে, একদমই তাই, মানে ভয় মানে এতটাই ভয়ের মুখে পড়ে যাবে যে তুমি কিছু করার মতো ক্ষমতা রাখতে পারবে না, কিছু করতে গেলে তোমার মাথার মধ্যে আগে ঐটা ঘুরবে যে হেঁ, এইটা হয়ে যাবে না তো, বোঝার মতো কোনো মানে জায়গায় ছাড়ছে না news channel গুলো, আর এই news গুলো, কি আর বলবে, সব থেকে বড়ো বেপার এটাই বলবো সুস্থ থাকো, ভালো থাকো আর সবথেকে, মানে যদি লোকডাউন টা হয়ে যাই আর যদি করোনা সত্যি বাড়তে থাকে তাহলে নিজে কে খুব একটু safe রাখো যেন তো, কারণ এবারে আরো ভালো ভাবে প্রকোপ টা বাড়বে, কারণ মানুষ তো, মানুষ তো মাঝ খানে একদমই protection নেওয়া ছেড়ে দিয়ে ছিল না, না senitizor না mask এইরকম বেপার গুলো তো ছেড়েই দিয়েছে, মানুষ ভুলেই গেছে, এবার সেখানে ধরো আরও বাড়বে, তো নিজে কে safe রাখো, বাড়ির সবাই যেন safe থাকে এটাই দেখো, আর বাড়ি তে বোলো news এ যেন panic বেপার টা অন্তত না হয়ে যাই বাড়ি তে news দেখে দেখে, একদমই তাই, সত্যি তাই, সেই হ্যা হ্যা সেটাই চলো ভালো থাকো ঠিক safe থাকো, আর হেঁ ফাঁকা পেলে ফোন করবে এবার, ঠিক আছে চলো, আচ্ছা রাখলাম হেঁ, Hello পৌলমি দি কি খবর কেমন আছ? এইতো রে hello হ্যাঁরে ঠিক আছি। তুই ভাল আছিস?

বাড়িতে সবাই ঠিকঠাক। তোমাকে আমি একটা আমি ভা কথা বলতে phone করলাম সেটা হচ্ছে যে

আচ্ছা Zee 5 একটা নতুন বাংলা web series হয়েছে তুমি দেখে থাকবে facebook শিকারপুর দেখেছো? হ্যা হ্যা হ্যা আব্বে আবে poster দেখছিল

কালকে রাতে দেখতে শুরু করেছিলাম। এবারে ওই টা কিন্তু তুমি মানে দেখতে পারো আমি তোমাকে recommend করবো কারণ আমার দিব্যি লেগেছে। না আমি actually দেখতে চাইছিলাম না মানে আমি add টা অনেক দিন ধরেই দেখছি

মুখ্য চরিত্রে আছে যে একদম পছন্দ না! মানে একদম মানে একবারেই না!

আমারও ওকে পছন্দ না কিন্ত আমি ওকে আমি দেখলাম। সেটা এবার দেখো এই web series যে খুব ভিরাত কিছু হয়েছে তা বলব না কিন্তু আমি বলছি web series তা ইতকাল ভালো হয়েছে এর গল্প টা খুব ঠিক ঠাক লেগেছে বুঝলে,

ওর যে title track তা ঐটা তুমি শুনবে ঐটা আমার খুব ভালো লেগেছে গানটা ভালো বানিয়েছে তো আমি একজন গেয়েছে আর হচ্ছে আমি তোমাকে ওই একটা making video আছে ওই গানটা তো ঐটা আমায় তোমায় পাঠাবো তুমি দেখো তো এবারে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে গল্প তা কার লেখা আমি জানি না কিন্তু গল্প টা খুব ভালো এবং ভালো একদম মানে যেগুলো তুমি কিছু সিনেমা web series হয় না যেগুলো পুরো সেই হিন্দির এই মির্জাপুর বা পাতাল লোক এইগুলো পুরো copy এইরকম. type

হম ঐজন্য বাংলা web series ভালো দেখতে চাই না আমিও দেখতে চাই না খুব দু চারটে নাম ছাড়া কিনটি এইটার গল্প খুবই ভালো লেগেছে এবং এইটা মানে তুমি একদম বাংলার চারপাশে বাংলার যে ambience বা পরিবেশ যাই তুমি বোলো না কেন সেইটার সাথে perfect

আর এইটাতে কৌশিক গাঙ্গুলী আছেন কৌশিক গাঙ্গুলী তো তোমার খুব প্রিয়

উনি director নন উনি একটা চরিত্রে আছেন মানে অসম্ভব ভালো অভিনয় করেছেন আমাকেই বলতেই হবে as usual মানে উনি এত ভালো অভিনেতা না মানে just natural acting তা ভাবা যাই না এবং প্রত্যেক তা কথা না এত মানে তোমার ওর থেকে একটুও বাড়তি হবে না একটুও কম হবে না এত

অভিনয় বলে বোঝায় যাচ্ছে না তো এই যে ব্যাপাটা তবে একটা কথা আমি বলবো পৌলোমী দি শিকারপুর তা আমার ভালো লেগেছে তাও বলছি তোমার কি মনে হয় না যে বাংলা cinema তেও মানে ধরো হিন্দি cinema তো খুব জনপ্রিয় হয়ে উঠেছে cinema য় কিছু এখন বাংলাতেও সেটা হচ্ছে আমার মনে হয়

copy করার প্রবণতা যে মেদনাপুর কে copy করো পাতালক কে copy করো actually না copy paste ব্যাপার টা না ওই ভাবে হয় না বুজেছিস তো আমার মনে হয় বাংলা তে এইটা এত অতিরিক্ত

না জেনে যে তুই শিকারপুর সম্পর্কে কিছুই সুনিসনিসনি তোকে শিকারপুরএর option দেয়া হলো এবং মির্জাপুর এর option দেয়া লহো obviously তুই মির্জাপুর বাছবি বা

সত্যি তাই তো ব্যাপার টা সেইখানেই যা ঐটা মুশকিল হয়ে যাচ্ছে ওই জন্য বাংলাতে না ওই level এর একটা web series কিছুতেই তৈরী হচ্ছে না আমি জানি না তুই ওই series টা দেখেছিস কি না বাংলা তে ওই দারা

দেখবি মানে আমি আমি খুব ধৈর্য নিয়ে খুব আনন্দের সঙ্গে শুরু করেছিলাম

সুন্দর, ও মা তারপরেই আপাতত থাকলো মানে বোঝা গেল যে মানে ওই আর কি এটা করতে হবে বলে কাজ এবং তার সাথে হচ্ছে তোর ভীষণ একটা copy ।

এটা না সবাই মানে বিশেষ করে আমি দেখেছি বাংলা সিনেমা web series র ক্ষেত্রে মনে হয় আমার director এবং producer দের একটা চিন্তায় মাথায় রয়েছে আমি কি করে বিক্রি করতে পারব কি করে আমি খাওয়াতে পারব ।

সেখানে ওরা বুঝেছে দেখ তুমি একটা তুমি দেখবে মির্জাপুর এ প্রচুর গালাগাল রয়েছে প্রচুর violence রয়েছে সব রয়েছে যেটা একটা শ্রেণীর দর্শক পছন্দ করে না একটু বয়স্ক বা এরা এরা ওই গালাগালটা এরা এটাকে পছন্দ করে না কিন্তু বিষয় টা হচ্ছে তা বাদেও তুমি দেখবে মির্জাপুর ই হোক পাতাললোক ই হোক এই series গুলো তে গল্পটা এতটা ভালো কি family man গল্পটা এতটা ভালো যে তোমাকে ওটা টেনে রাখবে। বাংলায় গল্প টা বাদ দিয়ে বাকি সব কিছু আছে হাঁ হাঁ মানে যেমন তুমি বলছি বাংলাতে ওই series টাও খুব খারাপ মানে এত খারাপ যদিও আমি ওই

ওটার কথা তুলো না please ওটা একটা ফালতু just হয়নি ওটা যা দাঁড়ায়নি হাঁ

হাঁ হাঁ দেখছি দেখছি ওই টা ওই টার মধ্যে ভালো হওয়ার অনেক সম্ভবনা ছিল, কিন্তু কিন্তু কিছু কিছু জায়গায় খুব ঝুলিয়ে দিয়েছে হাঁ ঝুলিয়ে

হ্যাঁ কিন্তু হতে পারতো ভালো কারণ বল গল্পটা খারাপ নয় খুব ভালো কিন্তু এবার দেখো এজন্য আমি বলি বাংলার director না কোন জায়গায় নিয়ে কাজ করবে করা হবে কলকাতায় সবকিছু জেনে নেওয়া যায় ।